এখানে দৃশ্যটি তিনটি রুমের দরজা দেখানো রয়েছে দরজায় আহ আ পর্দা লাগানো রয়েছে নীল রঙের। আহ একটি জলের মটকা উলটানো আছে।

নীল সবুজ এবং পিঙ্ক কালার লাইটিং হচ্ছে সেখানে | একটি সামনে একটি গাড়ি দাঁড় করানো রয়েছে।

আহ রঙ আহ বারান্দা দেখানো হয়েচ্ছে। বারান্দায় দুজন মানুষ নিজেদের মধ্যে কিছু কথা কথোপকথান করছে এবং কালো রঙের গ্রিল দেখা যাচ্ছে এবং কাঁচের জানলা দেখা যাচ্ছে ।

সামনে দৃশ্যটিতে না আ আ নানান রকম ফল দেখানো হয়েছে যেখানে আপেল আঙ্গুর আ লেবু প্রায় আরো অনেক রকম ফল রয়েছে ।

টেবিল রয়েছে-এ এবং উ ভেলভেট লাল রঙের একটি-ই কাপড় দেখা যাচ্ছে। সেখানে টাস্ক আটকানো।

আহ একজন চুল কাটছে আহ সে নীল রঙের জিন্স পরে আছে এবং নীল রঙের একটি শার্ট পরে আছে এবং পায়ে একটি সাদা রঙের জুতো পরে রয়েছে।

সামনে দেখানো হয়েছে একটি সরস্বতী ঠাকুর রয়েছে এবং সেটি বেলুন দিয়ে সাজানো রয়েছে সাদা কমলা এবং-- সবুজ তিনটি রঙের বেলুন রয়েছে এবং--